ছবিটিতে দেখানো হয়েছে একটা মন্দির তার চারিপাশে অনেক গাছপালা আর দেখা যাচ্ছে একটা মানুষও তার সামনে দাঁড়িয়ে আছে ছবি তুলছে।

এখকানে দেখা যাচ্ছে অনেক গুলো স্কুল -এর মেয়ে তারা বসে বসে একটা রং গুলি তৈরি করছে | আর তার পেছনে দেখা যাচ্ছে একটা গেট তার পাশে আছে একটা গাছ।

তার পাশেই দেখা যাচ্ছে অনেকগুলো সবুজ সবুজ গাছপালা আর দেখা যাচ্ছে অনেকগুলো বাড়ি।

তার পাশে আছে কিছু গাছপালা আর দেখা যাচ্ছে একটা প্যারাসুট -ও ঝুলছে।

ছবিটিতে দেখা যাচ্ছে একটা জিম সেন্টার যেখানে অনেক মানুষ ব্যায়াম করছে |

টিতে দেখা যাচ্ছে এটি একটি হাওড়ার ব্রিজ যেখান দিয়ে এক সাইড -এ বাস চলাচল করছে।

আর একটা লোক দাঁড়িয়ে আছে আর একদিকে দুটো মহিলা দাঁড়িয়ে আছে।

আর তার পাশেই রয়েছে একটা বাড়ি।